এবং এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যেই বিল্ডিং -টির রঙ কমলা।

এটি একটি আ আ ও অসীম শোভা এপার্টমেন্ট যেই এপার্টমেন্ট -এর আ বিভিন্ন ধরণের অফিস ভাড়া দেওয়া হয় এবং এই অফিস -এ --

তৈরী করা হয় এবং বিভিন্ন পেপার কাটিং এবং--

এই ট্যাক্সি -র প্রচলন আগেকার দিনে কলকাতায় খুব বেশিই ছিল। এখন সেই পরিবর্তে এখন বিভিন্ন ক্যাব -এরও ব্যবহার হয়।